এবং এই উম ঘরটিতে কালার দেওয়া হয়েছে নীল কালারের কালার দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগ--

এখানে দেখা যাচ্ছে যে ঝর্না ঝর্না থেকে অনেক সুন্দর করে পরিষ্কার জল পড় --

এবং এই সিঁড়ির মধ্যে অনেক সুন্দর করে লাইট লাগানো আছে।

এবং এখানে কাঁচের দরজাও দুটো রয়েছে।

এবং দেখা যাচ্ছে এখানে দুটি লাইটও লাগানো আছে।

এখানে একটি রেস্টুরেন্ট দেখা যাচ্ছে।

রুম দেখা যাচ্ছে একটি ইউ_এস_সি --

এবং মন্দিরটির আশেপাশে খুব সুন্দর গাছগাছালিও রয়েছে।

এবং এখানে দেখা যাচ্ছে একটি সুন্দর একটি আকাশ।

এবং দেখা যাচ্ছে যে এখানে একটি কারেন্টের খুঁটিও রাখা আচ--

এই বিল্ডিং টির সামনে অনেক সুন্দর সুন্দর গাছও লাগানো আছে।

লেখা আছে রাষ্ট্রীয় একতা দিবস।

এবং ওই ঠাকুরকে দেখার জন্য অনেক মানুষ এখানে উপস্থিত আছে।

আর দেখা যাচ্ছে ওই দূরের দুইটি পাহাড়।

এবং এই পুকুরের সাইটে ছোট ছোট রয়েছে কতগুলো পাথর।

আর দেখা যাচ্ছে কারেন্টের খুঁটি।

এখানে অনেকগুলি সাইকেল রাকা আছে।

তার সাথেই দেখা যাচ্ছে একটা কাপড় টাঙ্গানো আছে সাদা কালারের টাং ও কাপড় টাঙানো আছে।

এবং এই মাঠের মধ্যে একজন ছেলেমানুষও দাঁড়িয়ে রয়েছে।

এই পোস্টারের মধ্যে অনেক ধরনের ঠান্ডার ফটোও লাগানো আছে।

এবং দেখা যাচ্ছে ছেলেটি মাথায় টুপি লাগা লাগিয়ে আছে।

আর দেখা যাচ্ছে দুটি সাউন্ড বক্সও লাগানো আছে।

এখানে দেখা যাচ্ছে একটি ঝর্ণা।

অনেক সুন্দর ছোট গাছ এবং বড় গাছও রয়েছে।

এবং একটি তিনটি গাড়িও রয়েছে পুলিশও রয়েছে।

একটি সুন্দর একটি চেয়ারও দেখা যাচ্ছে লাল কালারের।

এখানে একঠি বড়ো মিউজিকের স্টেজ রয়েছে।

এবং ক কয়েকটি কাগজও রাখা আছে।

একটি ঘরের মধ্যে দুজন পুরুষ মানুষ ঘরটি ক্লিন করছে।

একটি গামলাও রয়েছে এবং কয়েকটি পলিতন রাখাও দেখা যাছ--

এবং ওই দূরে দেখা যাচ্ছে একজন বৃদ্দ মানুষ কাজ করছে।

এবং চার পাঁচটা বাইকও রাখা ছিল।

এ পাশেই ছিল একটি পলিথিন দিয়ে ঘর বানানো।

এবং দেখা যাচ্ছে এখানে একটি সুন্দর ডিবাও রয়েছে।

বাইক দেখা যাচ্ছে এবং অনেক মানুষও দেখা যাচ্ছে।

এখানে একটি সেলুন রয়েছে এবং এই সেলুনটিতে -টিতে অনেক সুন্দর করে লাইট লাগানো আছে।

এবং কয়েকজন মানুষ ও আছে চুল কাটছে।

সুন্দর করে দেখা যাচ্ছে ফুল দিয়ে সাজিয়ে রাখা আছে।

এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো বার্বি ডল এবং বুকস এবং কালার পেন্সিলও রয়েছে।